এখানে একটি ফটো দেখতে পাচ্ছি।

একটাদরজা আছে দরজায় পর্দা ঝুলছে একটা জানলা আছে।

একটা বড়ো ফেস টুন আছে।

ছবিতে একটা চারতলা বাড়ি আছে।

ফটো তে অনেক জল আছে।

ছবিতাতে দুটো বড়ো বাড়ি আছে।

ছবিতে একটা দোতলা বাড়ি আছে।

গাড় মোটরসাইকেল আছে চারটে।